এই জিম - এ ।যে ছবিতে দেখা যাচ্ছে সেখানে একটি সেলেব্রেশন এবং ।অনুষ্ঠান চলছে তাই বিভিন্ন লোকজনের জমায়েত

এখানে একটি শিম্পাঞ্জি তৈরি করে দুই দিকে দুই হাতে--

এখানে একইরকম ভাবে এই ফোর উইলার -টি খারাপ হয়ে যাওয়ায় তাকে মেরামতের জন্য নিয়ে আসা হয়েছে এবং মেরামতির কাজকর্ম চলছে।

এটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অবস্থিত স্টেডিয়াম স্টেডিয়াম এমন একটি স্থান যেখানে--

এটি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ব্লকে -এর ফুলবাড়ি গ্রামে অবস্থিত সুধা অটো সেন্টার এখানে--